একজন চেয়ারে বসে রয়েছেন আর একজন দাঁড়িয়ে রয়েছেন।

কালো রঙের একটি দেখতে পারছি বোর্ড হোয়াইট কালারের বোর্ড ।

তার তার মাধ্যমে নানান ধরনের বড় বড় মেলা হয়।

সামনের স্পটলাইট একটা ফেস করা হয়েছে সেই ছবির ওপর।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি সেলুন ।

তাছাড়া রয়েছে আরেকটা হোয়াইট শার্ট পরা একজন দাদা।